এখানে একটা শিশ্‌ গাছ দেখতে পাচ্ছি আমি মোটা থেকে। এখানে দোকানও দেখতে পাচ্ছি। পোস্টার লাগানো আছে দোকানে।

এখানে একটা মানুষকে দেখতে পাচ্ছি আমি সে কেন ঝার দিচ্ছে তারপরে দেখতে পাচ্ছে লাঠিতে ঝাড়ুটা বেঁধে ঝার দিচ্ছে তারপরে রাস্তা ঝাড় দিচ্ছে।

এখানে দেখতে পাচ্ছি আমি দুটো ছেলে কি বানাচ্ছে ।

ছেলেগুলো- জুতো পরে আছে কেঁচি হাতে নিয়ে আছে তারপর টেবিল আছে এখানে টেবিলে বসে আছে তারপর দেখছি লোহা আছে ।